শার্ট প্যান্ট ছবি দেওয়া আছে।

সামনে দেখতে পাই একটা অটো আসছে। অনেক বড় সাইজ - এর একটা মাছ।

এটা একটা জিম এখানে এক্সেসাইজ --

এটা একটা মেকানিক -এর শপ ভাই মেকানিক এখানে ভাই--

এটা একটা ফুটবল গ্রাউন্ড । দু সাইড -এ দুটো দুটো টিম -এর প্লেয়ার দাঁড়িয়ে আছে ।

জলজল হয়ে গেছে পুরো সারা সাইড -এ দেখা যাচ্ছে।

এটা হল একটা লাইব্রেরি --]

ষ্টেশনারী দোকান হবে একটা দাদা বসে আছে চশমা পরে।

আমার জায়গাটা খুব চেনা চেনা লাগছে ।

এখানে কোন কিছু অসুখ হলে আপনি পেশেন্ট নিয়ে আসতে পারেন হা এটা বালুরঘাটের হসপিটাল । খুব ভালো জায়গা।

পয়সা ছাড়তে পারেন বা কোন প্রবলেম হলে আপনারা এখানে এসে--

রাস্তার মধ্যে গাছপালা লোকজন দাঁড়িয়ে বিল্ডিং - এ এস.বী.আই. - এর বোর্ড টাঙ্গানো বড় বিল্ডিং ।

আসে পাশে অনেক জিম -এর জিনিস রাখানো আছে প্লাস দাদার বডি -টা খুব সুন্দর।

লোক এখানে পিকনিক করতে আসে কেউ ঘুরতে আসে।

ভিউ -টা খুব সুন্দর।

জল সূর্য ডোবা ডোবা কালার -টা খুব সুন্দর চারিপাশে গাছ।

এটা গর্মেন্ট অফ আই.টি.আই. কুশমান্ডি--